এই পতিত জমিটিতে আগাছা জন্মেছে। এখানে মানুষজন নোংরা আবর্জনা ফেলে অপরিষ্কার করে রেখেছে।

এটি আমাদের এলাকার একটি পার্ক । বিকেলের দিকে এই পার্ক -এ প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এখানে বাচ্চাদের খেলার একাধিক --

এটি আমাদের এলাকার একটি বাস স্টপ । এই বাস স্টপ টি বাঁধানো। বাস স্টপ টির মধ্যে খুব সুন্দর একটি স্ট্যাচু রয়েছে এবং।

এই মোড়টির পিচ টি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে মোটরবাইক সাইকেল ছোট ছোট গাড়ি যাতায়াত করে থাকে ।

বন্য পরিবেশ যা দেখার জন্য শীতের মরসুমে এখানে প্রচুর মানুষের ভিড় পরিলক্ষিত হয়।

বিল্ডিং টি অবস্থিত এবং তার মাঝে রয়েছে কার পার্কিং এর এরিয়া ।

এটি আমাদের এলাকার একটি সোসাইটি ফাঙ্কশন । এই ফাঙ্কশন টি খুবই সুন্দর ভাবে ডেকোরেসান করা হয়েছে।

ফুল এবং পুজো দেওয়ার সামগ্রী বিক্রি করার জন্য প্রচুর মানুষ নিযুক্ত থাকেন।

সবজি বিক্রেতা রয়েছেন। এখান থেকে এলাকার মানুষজন তাজা তাজা সবজি কিনে নিয়ে গিয়ে থাকেন। এখানে প্রায় সমস্ত রকমের সবজি পাওয়া যায়।

এটি আমাদের এলাকায় রাস্তার পাশে অবস্থিত একটি সু সুন্দর ফোয়ারা। এটি রাস্তার সৌন্দর্য্য বৃদ্ধি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এই রেস্টুরেন্ট টিতে অভিজাতিক ভাবে খাদ্য পরিবেশন করা হয়। এখানকার খাদ্য খুবই সুস্বাদু।

এটি আমাদের এলাকার একটি রেলওয়ে প্লাটফর্ম । এই রেলওয়ে প্লাটফর্ম টির পাশেই রয়েছে একটি রাস্তা। এই রাস্তাটি বেশ পুরানো। এখানে।

এখানে মানুষের শরীরের উপর বিভিন্ন গ্রহের যে প্রভাব সেগুলি গণনা করা হয়ে থাকে। এবং প্রভাব দূরীকরণের বিভিন্ন রকমের বিধানও দেওয়া হয়।

এটি আমাদের এলাকার একটি মন্দির। এটি মন্দিরটি বেশ বড় মন্দির। এই মন্দিরটি বেশ পুরানো পাথর দিয়ে তৈরি করা মন্দির। এই মন্দিরটিতে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন। এই মন্দির --

একজন দোকানদার এই দোকানটি সামলান। এলাকার লোকেরা এই দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে থাকেন। এখানে কোল্ড ড্রিঙ্কস ও গৃহস্থালির প্রয়োজনীয় সমস্ত রকমের দ্রব্যসমগ্র পাওয়া যায়।

তৈরি এবং তার ওপর খুবই সুন্দর ভাবে কারুকাজ করা রয়েছে।

এখানে বিভিন্ন প্রত্নতাত্বিক পরীক্ষা নিরীক্ষা ও করা হয়ে থাকে। এই এলাকাটির চারিপাশে রয়েছে জঙ্গল।

এটি আমাদের এলাকার একটি বাঁধ। এই বাধঁটিতে সরকারি কর্মচারীরা কাজ করে থাকেন। এই বাধঁটির চারিপাশে রয়েছে --

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক টি বেশ বড়। রাতের বেলা এই পার্ক -এ সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এই পার্ক এর আলোকসজ্জা দেখার জন্য আসে।

এখানে উপস্থিত হয়েছেন। এখানে খ্রীষ্টান ধর্মের প্রচার চলছে। এবং খ্রীষ্টান ধর্মের মহান চিন্তা ভাবনাগুলিকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।

গাড়িতে করে যাতায়াত করে থাকে এবং এই স্ট্যাচু -টি রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে।

এয়ার কন্ডিশনার । এখানে যত্নসহকারে পড়াশুনা করানো হয়। এটি একটি প্রাইভেট ইনস্টিটিউট এর ক্লাসরুম । এই ইনস্টিটিউট টি খুবই বড় এবং খুবই সুন্দর ভাবে ডেকোরেট করা।